এই হোটেল -টিতে চেয়ার টেবিল খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে।

এই হোটেলটি খুব সুন্দরভাবে লাইট লাগানোর রয়েছে।

টাইলস -গুলির মধ্যে বিভিন্ন রঙ্গের ও বিভিন্ন বৈচিত্র্যের রয়েছে।

এখানে কয়েকটি চেয়ার রয়েছে লাল ও সবুজ কালার রঙের।

ছবিতে একটি রেস্টুরেন্ট -এর প্রবেশদ্বার দেখা যাচ্ছে।

এখানে অনেক কসমেটিক সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে।

এই ছবিটিতে একটি ব্যাংক দেখা যাচ্ছে ইউনিয়ন ব্যাংক ।

সাইড -এ একটি পর্দা টাঙানো রয়েছে ওপরে ফ্যান রয়েছে।

এই ঘরটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে।

দোকানের ভেতরে একটি টেলিভিশন চলতেছে।

এখানে সোফাগুলি সবুজ কালার ।

উপরে তিন কালার -এর লাইট খুব উজ্জ্বলভাবে জ্বলতেসে।

এখানে একটি লাল চার্ট টাঙানো রয়েছে।

একটি বাইক ও একটি সাইকেল ছবিটির মধ্যে রয়েছে।

এখানে টিনের ছাউনিযুক্ত একটি সাবড়া রয়েছে।

এই ছবিটিতে একটি ডান্স ক্লাস দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি টোটো রয়েছে।

সাইড -এ অনেক ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে।।

চারদিকে গাছপালা দিয়ে পরিপূর্ণ দেখা যাচ্ছে।

সাইড দিয়া অনেক গাছপালা দেখা যাচ্ছে।